বিল্ডিং টির রং সাদা ও নীল ।

অটো র এক সাইড এ সাদা জামা পরা ও জিন্স পরা একটি লোক দাঁড়িয়ে আছে ।

লোহা দিয়ে তৈরী। পাশেও একটি ছোট গেট রয়েছে। গেট টি--

সে রাস্তাটির ওপরে একটি বড়ো পোস্টার মতো দেওয়া রয়েছে ।

একটি বাইক এর মধ্যে একটি সবুজ রঙের সায়াটার পরা একটি লোক রয়েছে ।

রাস্তার মধ্যে আরো কিছু রয়েছে বোঝা যাচ্ছে ।

এবং আরেকদিকে দরজার সঙ্গে আরেকদিকের দরজা একটি চেন দিয়ে বাধা রয়েছে ।

সে তাক গুলির মধ্যে ট্রে র মধ্যে কিছু খাবার দাবার বা মিষ্টি জাতীয় জিনিস রয়েছে ।

একটি মানুষ দাঁড়িয়ে রয়েছে।

লাল রঙের সবুজ রঙের সাদা রঙের লাইট রয়েছে ।

বড়ো লাল রঙের কার রয়েছে কার টিকে প্লাস্টিকে এ মোড়া ঽয়েছে ।